পেছনের দিকে সাদা পোশাকে একজন ব্যক্তি বসে আছেন।

বাসগুলোর রং সাদা এবং তাতে নকশা ও লেখা রয়েছে।

এখানে বাম্বু ভিলেজ অফু দেখা যাচ্ছে।

রাস্তার পাশে বেক্স কয়েকটি ইলেকট্রিক রিক্সা পার্ক করা আছে।

রাস্তার পাশে একটা বাইকও দেখা যাচ্ছে।

বর এবং কনে সম্ভবত বিবাহের বেদীতে বসে আছে।

দোকানের দেওয়াল সাদা রঙের এবং আলো বেশ উজ্জ্বল।

মুরগিগুলো এখানে চড়ে বেড়াচ্ছে কিছু কিছু মুরগি ঘুমিয়েও রয়েছে।